নমস্কার বন্ধুগণ লিনাক্স environment এবং সেটি বিভিন্ন উপায়ে পরিবর্তন সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়ালটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি
আমরা ধরে নিচ্ছি যে আপনি linux operating systemswe কিভাবে কাজ শুরু করতে হয় ত়া জানেন এবং commands file systems এবং শেলের সম্বন্ধে আপনার কিছু মৌলিক ধারনাও রয়েছে
আপনি চাইলে এই বিষয়গুলির জন্য আমাদের ওয়েবসাইটের অন্যান্য মৌখিক টিউটোরিয়ালগুলির সাহায্য নিতে পারেন
সমস্ত commands যা এই টিউটোরিয়ালটিতে ব্যবহার করা হয়ছে সেগুলি lower case বা ছোটো হাতের অক্ষরে আছে অন্যথায় সেটি উল্লেখ করা হয়েছে
operating system কিভাবে আপনার সঙ্গে আচরণ করবে কেমন করে আপনার commands গুলিকে বুঝবে এবং সেগুলি পালন করবে ত়া linux environment নির্ধারিত করে
শেলের settings এ পরিবর্তন করে লিনাক্সকে আমাদের পছন্দমত করে নেওয়া যায়
সাধারনতঃ শেলের এর ব্যবহার shell variable গুলির দ্বারা নির্ধারিত হয়
দুই প্রকারের shell variable আছে:
environment variable named কারণ হল এগুলি ব্যবহারকারীর সম্পূর্ণ environment এ পুরোপুরি ভাবে প্রাপ্তিসাধ্য
shell scripts চালানোর somoy shells যে subshellগুলি তৈরী করে সেগুলিতেও এই variable প্রাপ্তিসাধ্য
local variables এর name থেকেই বোঝা যায় এটির ব্যবহার বেশি নিয়ন্ত্রিত অথবা সীমিত
এগুলি শেলের দ্বারা বানানো subshellগুলিতে প্রাপ্তিসাধ্য হয় না
যদিও এই tutorial we আমরা প্রধানত environment variable সম্বন্ধে কথা বলব তাহলেও কোনো shell variable এর মান কিভাবে দেখা যায় ত়া প্রথমে জেনে নেওয়া যাক
বর্তমান shell এর সব variables দেখার জন্য আমরা command set ব্যবহার করতে পারি
set space উল্লম্ব দাঁড়ি more এবং enter টিপুন
আমরা সব বর্তমান shell variableগুলি সেখতে পাচ্ছি
উদাহরণের জন্য: home environment variable the লক্ষ্য করুন এবং for মানthe দেখুন
সূচীটা সম্পূর্ণ দেখার জন্য enter টিপুন এই সূচী থেকে বেরিয়ে আসার জন্য q টিপুন
এখানে variable গুলির সূচীটি বিভিন্ন পৃষ্ঠায় বিভক্ত করে ভালো ভাবে প্রদর্শন করার জন্য setএর output moreকমান্ডa pipeline করা হয়েছে
শুধুমাত্র environment variableগুলি দেখার জন্য env command চালান
terminal এ লিখুন
উদাহরণস্বরূপ
পুনরায় সূচী থেকে বাইরে আসতে q টিপুন
এখন আমরা linux কিছু গুরুত্বপূর্ণ environment variable নিয়ে আলোচনা করব
আমরা সমস্ত উদাহরণwe জন্য এখানে bash shell ব্যবহার করব
বিভিন্ন shells একে অপরের থেকে একটু আলাদা হয়
একটি variable এর প্রকৃত মান কি সেটি জানার জন্য variable এর নামের আগে একটি dollar চিহ্ন লাগাতে have এবং সেটির সঙ্গে echo command ব্যবহার করতে have
প্রথমে আমরা shell environment variable নিয়ে আলোচনা করবো
এইটি বর্তমান শেলের name সংরক্ষণ করে
shell variable এর মান জানার জন্য terminal লিখুন
এইখানে slash bin slash bash হল সেই shell যেখানে আমরা বর্তমানে কাজ করছি
পরবর্তী variable হল home
যখন আমরা linuxa login করি তখন আমরা সাধারণভাবে when একটি ডিরেক্টরীতে আসি যার named আমাদের username
সেই ডিরেক্টরীটিকে home directory বলা হয় এবং home variable তার মান সংরক্ষণ করে
সেটির মান দেখার জন্য terminal e echo space dollar বড় হাতের অক্ষরে home লিখুন enter টিপুন
পরবর্তী environment variable হল path
path path variable সেই সব ডিরেক্টরীর এর absolute path সংরক্ষণ করে যেগুলিতে shell executable command এর অবস্থান অনুসন্ধান করে
প্রথমে path variable এর মান দেখে নেওয়া যাক
echo space dollar বড় হাতের অক্ষরে path লিখুন এবং enter টিপুন
আমার কম্পিউটারএ এই ডিরেক্টরীগুলি দেখা যাচ্ছে
এই আউটপুট একটি system থেকে অন্য systemএ একটু আলাদা হতে পারে
প্রকৃতপক্ষে এইটি : colon delimiter দ্বারা আলাদা করা ডিরেক্টরীর একটি তালিকা কোনো executable command এর জন্য shell এই তালিকার ডিরেক্টরীগুলিকে পরপর অনুসন্ধান করে
we তালিকাটিতে আমরা অন্য directory ও যোগ করতে পারি যাতে shell সেই directoryতেও কমান্ড অনুসন্ধান করে
আমাদের নিজস্ব directory যোগ করতে terminal লিখুন
বড় হাতের অক্ষরে path সমান চিন্হ dollar বড় হাতের অক্ষরে path colon slash home slash নিজের home ডিরেক্টরীর name enter টিপুন
এখন pathএর মান echo করলে দেখা যাবে
আমাদের directory of path variable এর একটি অংশ হয়ে গেছে
দেখুন আমাদের directory এখানে দেখা যাচ্ছে
আরো একটি interesting variable হল logname
এইটি বর্তমানের সক্রিয় ব্যবহারকারীর username সংরক্ষণ করে
in মান দেখার জন্য লিখুন echo space dollar logname enter টিপুন
যখন আমরা terminal খুলি তখন একটি dollar চিহ্ন দেখতে পাই when promptwe আমরা সমস্ত commands লিখি
এটি হল primary prompt string যার মান ps1 নামক environment variableএ থাকে
এটি ছাড়াও secondary prompt stringও আছে
যদি আমাদের command দীর্ঘ হয় এবং সেটি একটি লাইনের চেয়ে আরও বেশি বিস্তারিত হয় তাহলে দ্বিতীয় line থেকে আমরা prompt এর রূপে greater than চিহ্ন > দেখতে পাই
এটিby হল secondary prompt string যার মান environment variable ps2ত়ে থাকে
secondary value command prompt এর মান দেখার জন্য terminal এ লিখুন echo space dollar ps2 enter টিপুন
আমরা primary command prompt পরিবর্তন করে at the rate <@> চিহ্ন করতে পারি
সেটি করার জন্য লিখুন ps1 equalto quotesin মধ্যে at the rate enter টিপুন
এখন dollar চিহ্নর পরিবর্তে আমরা at the rate চিহ্ন prompt রূপে দেখতে পাচ্ছি
আমরা আরও বেশি উৎসাহজনক কিছু করতে পারি আমরা prompt হিসাবে আমাদের username প্রদর্শন করতে পারি
লিখুন ps1 সমানচিন্হ quotesএরমধ্যে dollar logname enter টিপুন
এখন আপনার usernameis আপনার prompt
আবার পূর্বাবস্থায় আবার ফিরে আসার জন্য লিখুন ps1 equalto quotes এর মধ্যে dollar এবং enter টিপুন
আমরা অনেক environment variable কে অনেক মান প্রদান করেছি
কিন্তু একটি জিনিস মনে রাখবেন যে এই পরিবর্তনগুলি কেবল এই বর্তমান sessionএর জন্য প্রযোজ্য
যেমন আমরা আমাদের ডিরেক্টরীটি একটু আগেই path variable we যোগ করেছিলাম
যদি আপনি এই terminal বন্ধ করে নতুন terminal খোলেন অথবা এটিকে রেখেই আরোএকটি নতুন terminal খোলেন এবং path variable এর মান পরীক্ষা করেন
তাহলে দেখবেন যে আমাদের পরিবর্তনগুলো are বর্তমান নেই তাহলে দেখতে পাচ্ছেন যে সেই পরিবর্তনগুলো are বর্তমান নেই
এই পরিবর্তনগুলিকে চিরস্থায়ী করার প্রক্রিয়া পরবর্তী tutorialwe বর্ণনা করা হবে
যে commandগুলি আমরা অতীতে চালিয়েছিলাম সেগুলি আমরা প্রায়শই আবার চালাতে চাই সেজন্য কি আমাদের পুরো command আবার type করতে have
no এর জন্য অন্য অনেক উপায় আছে
প্রথমতঃ যদি আপনি আপনার কীবোর্ডের up key টেপেন তাহলে যে command আপনি শেষ চালিয়েছিলেন সেটি দেখতে পাবেন
up key টিপে রাখলে আপনি পূর্ববর্তী commandsগুলি একটির পর আরেকটি দেখতে পাবেন
ফিরে যেতে হলে down key টিপুন
কিন্তু যখন আপনাকে অনেক commands পিছনে যেতে have তখন এই প্রক্রিয়া একটু কষ্টসাধ্য হতে পারে এর থেকে ভালো হল history commands ব্যবহার করা
prompt এ গিয়ে লিখুন history
enter টিপুন আপনি পূর্বে রান করা কমান্ডগুলির একটি তালিকা দেখতে পাচ্ছেন
এই লম্বা তালিকা দেখার পরিবর্তে যদি আপনি কেবল শেষ দশটি দেখতে চান
তাহলে লিখুন history space 10 enter টিপুন
দেখুন এই তালিকাতে পূর্বের প্রতেকটি commands একটি সংখ্যা প্রদান করা হয়ছে
একটি নির্দিষ্ট command পুনরায় চালাতে
লিখুন বিস্ময়বোধক চিহ্ন তারপর command সংখ্যা এক্ষেত্রে উদাহরণ এর জন্য আমি 442 লিখলাম যেটি হল echo space dollar path command
আরো সহজে শেষ কমান্ডটিকে চালানোর জন্য লিখুন দুইবার বিস্ময়বোধক চিহ্ন enter টিপুন
এখন আমরা tilde substitution দেখব tilde ~ অক্ষর home ডিরেক্টরীর একটি সংক্ষিপ্ত রূপ
ধরুন আপনার home ডিরেক্টরীতে testtree নামের একটি directory আছে সেটিতে যাবার জন্য লিখুন cd space tilde slash testtree
বর্তমান কর্মরত directory এবং শেষ ব্যবহার করা directory মধ্যে toggle বা পরিবর্তন করার জন্য সিডি স্পেস tilde minus অথবা কেবল সিডি স্পেস minus command ব্যবহার করতে হয়
আমরা এখন testtree directory তে আছি
যদি আমরা cd space minus লিখে enter টিপি তাহলে আমরা home ডিরেক্টরীতে ফিরে যাব
এই কমান্ডটিকে যদি আবার চালাই তাহলে আমরা পুনরায় testtree ডিরেক্টরীতে ফিরে আসব
এই টিউটোরিয়ালwe আমরা the শেষ commandthe আলোচনা করবো সেটি হল alias command
কিছু command আপনাকে বারবার চালাতে হতে পারে
in জন্য আমরা কমান্ডকে একটি সংক্ষিপ্ত alias name দিতে পারি এবং সম্পূর্ণ নামের পরিবর্তে সেই রূপক বা alias name ব্যবহার করতে পারি
ধরুন আপনি গানের জন্য যে ডিরেক্টরীত়ে ঘনঘন যান তার path অনেক দীর্ঘ আপনি সেটির জন্য একটি alias নাম রাখতে পারেন
লিখুন alias space cdmusic সমান চিহ্ন দুটি quoteএর মাঝে cd space slash home slash নিজের home ডিরেক্টরীর name slash music enter press টিপুন
যখনই এই ডিরেক্টরীটি তে যাবার প্রয়োজন হবে তখনি আপনি cdmusic লিখে enter টিপতে পারেন
এখন দেখুন আমরা music directory see see গেছি
এখন পূর্ববর্তী কর্মরত ডিরেক্টরীতে ফিরে যাবার জন্য prompt এ লিখুন cd space minus
এই alias নাম কে নিস্ক্রিয় করতে চাইলে টাইপ করুন unalias space cdmusic এবং enter টিপুন
এখন পুনরায় terminal এ যদি আপনি cdmusic লেখেন তাহলে একটি error দেখা যাচ্ছে যে commandthe কে খুঁজে পাওয়া যাচ্ছেনা
ধরুন আমাদের বর্তমান কর্মরত ডিরেক্টরীতে দুটো files test1 এবং test2 রয়েছে
যদি আমরা কমান্ড rm test1 চালাই তাহলে test1 নিঃশব্দে ডিলিট হয়ে যাবে
কিন্তু আমরা জানি যে rm command we option hyphen i ডিলিট করার সময় জিজ্ঞাসা করে
আমরা একটি alias তৈরী করতে পারি alias rm সমান চিন্হ quoteএর মধ্যে এখন rm space hyphen i লিখুন
যাতে আমরা যখন rm চালাব তখন প্রকৃতপক্ষে rm hyphen i চালানো হয়
দেখুন test1 নিঃশব্দে ডিলিট হয়ে গেলেও system test2 ডিলিট করার পূর্বে জিজ্ঞাসা করে
এই tutorial আপনি environment variables history এবং aliasing এর সম্বন্ধে শিখেছেন
এইখানেই এই টির সমাপ্তি হল
spoken tutorials talk to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ict এর national mission on education দ্বারা সাহায্যপ্রাপ্ত
এই বিষয় বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্কএ প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ